আই গেস কম বেশী স সবারই এস.বি.আই -তে এক--

উ-ম খেলার মাঠেই বাচ্চাদের বোধহয় কিছুই করার জন্য --

ন নিকো পার্ক হতে পারে। নিকো পার্ক -এও তো আছে। নিকো পার্ক ছাড়া মানে ওরম টাইপ --

পুকুরেই তো চলে। পুকুরে তো স্টিমার চলে না। অতো বড়োতো হয় না ব বাট --

ওরকম মাছের আড়ৎ বা বাজার।